এবং একটা সুইমিং পুলও আছে।

বেলুনগুলো সব পার্পেল এবং হোয়াইট কালারের মোদ--

এখানে বড় করে লেখা আছে হোটেল জোনাকি।

জানালা এবং দরজা আছে সেগুলো বুলু কালারের।

এটা একটি দোকান দেখা যাচ্ছে দুতলা।

এখানে একটি পুকুর দেখতে পাচ্ছি।

পুরুষটা পা তুলে বসেছে এবং মহিলাটা এমনি বসেছে।

সামনে অনেক টায়ার এবং পানির জার রয়েছে।

টিকিট ঘরের উপরে খুব সুন্দর করে আর্ট করা।

এখানে অনেকগুলো জামাকাপড় দেখা যাচ্ছে।

এবং চারপাশে অনেক সবুজ গাছপালা আছে।

এটাও একটি দোকান একটা লোক দাঁড়িয়ে আছে।

এটা একটি নদী নদীটা উপর থেকে নেমেছে পাথরের উপর দিয়ে।